বানানোর মেশিন দেখা যাচ্ছে।

একটা জলের ফিল্তার আছে।

এটা একটা মিষ্টির ডুকান বা একটা ফাস্টফুডের দোকান।

এ হসপিটালে একটা বিল্ডিং আছে।

বিল্ডিংয়ের সামনে কটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটা মারুতি ।

কালো রঙ্গের মধ্যে লেখা আছে মৈত্রী ভারতী।

নিম্ন বুনিয়াদী বিদ্যালয়।

একটা ঠেলা থেকে চালের বস্তাগুলো নামিয়ে--

একটা সাইকেল দেখা যাচ্ছে।

এটা অনেক বড় সাইজের হয়।

জানালা দেখা যাচ্ছে একটা দরজা।

এটা হচ্ছে তিন দিয়ে বানানো।

একটা ব্যাগ ধরে আছেন।

আমাদেরকে সাহায্য করেন বই কিনতে।

অনেকটা এ_সি বাস দাঁড়িয়ে আছে।

কালো রঙ্গের চেয়ার ডিয়ে সাজানো আছে।

এটা হচ্ছে আর্চনা মেডিকেল হল ।

কয়েকজন লাল চেয়ারের মধ্যে বসে আছেন আর একজন দাঁড়িয়ে আছেন।

ওয়ালের মধ্যে দেখা যাচ্ছে আর একটা ঘড়ি।

একজন ক্রেতা দাঁড়িয়ে আছেন মাছ কেনার জন্য।

এখানে একটা অনেক বড় একটা বিল্ডিং বানানো হচ্ছে।

হেয়ার ট্রিটমেন্টের দুকান --

আর বাড়ির ভেতরে কয়েকটা বাইক আছে।